ব্যাকগ্রাউন্ড -টাও খুব সুন্দর আছে জানালাগুলো সব খোলা আছে একটা বাচ্চা দুটো বাচ্চা শিখছে সব।

আর লাইট টাইট জ্বলছে পাখা চলছে এ_সি -ও চলছে আর এখানে কালো রংয়ের ব্যাকগ্রাউন্ড -টাও খুব ভাল্লাগছে সামনের ব্যাকগ্রাউন্ড -টা পুরো হোয়াইট কালার -এর উপরে ভাল্লাগছে।

দেহো কত সুন্দর সব গাছ আছে এখানে ছোট ছোট গাছগুলো।

লাল রঙের বেলুন -টা এমনি সুন্দর লাগে আর এরা হাটস হার্ট ডিজাইন --

লোকটা দেখো অনেকগুলো ফুল গাছ নিয়ে বসে আছে আঃ দোকানের পাশে দোকানে ওই লাল সামনে লাল রঙের চেয়ার আছে অনেকগুলা আছে অনেক বড়ো দোকানটা--

আ-আছে মনে হয় আছে কিছু দেখা যাচ্ছে না গেট -টা খুব বড়ো করে আছে।

অনেক লোক যাওয়া আসা করছে এরকম এর পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে রাস্তাগুলো থাকে।

সবাই জিম করতে আসে এখানে মেশিন ধারে এখানে জিম হয় দৃশ্যটা খুব সুন্দর লাগছে

বল খেলছে ক্রিকেট খেলছে আ ক্রিকেট -এর মধ্যে কয়েকটা লোক ব্যাট-ব-ব্যাট ম্যাচ -এ বল ধরবে বলে বসে আছে পিছনে।

সামনে দেখো উপরে দেখো কতগুলো ফুলের ঝালরগুলো সুন্দর লাগছে রাউন্ড হয়ে--